চারজন হলুদ রঙ্গের টি-শার্ট পরে আছে একজন সাদা রঙ্গের টি-শার্ট পরে আছে।

পেছনে একটি রিংলাইট দেখা যাচ্ছে।

এখানে একটি চার্চ দেখা যাচ্ছে।

সামনে দুটো বড় বড় মেশিন আছে।

দোকানটি আলমারি -তে বিভিন্ন স্ দোকান সে সামগ্রী রয়েছে যেমন চার্জার ডাটা কেবিল হেডফোন ইত্যাদি।

এখানে একটি কমিউনিটি হল দেখা যাচ্ছে।

অফিস -টির দেয়ালের রং সাদা।

সামনে দুটো দরজা দেখা যাচ্ছে দরজাটির রঙ হল বাদামী।